এই ছবিটিতে একটা সরকারি দপ্তর দেখা যাচ্ছে সম্ভব এটা পশ্চিমবাংলার কোন সরকারি দপ্তর আ কোন সেচ ভবন বা কোন পূর্ত ভবন বড় কোনো--

এই ছবিটিতে একটা যোগা ক্লাস দেখতে পাচ্ছি আমি যেখানে আমি সবাই এসে যোগা শিখছেন মহিলারা।

ম্যাট এর ওপরে যোগাসন করছেন তারা সম্ভবত এটা ধনুর আসন এবং দেওয়ালটি খুব সুন্দর করে সাজানো পিছনে। আর আশেপাশে খুব পরিস্কার পরিচ্ছন্ন। খুব মনোরম পরিবেশ এখানে যেখানে খুব শান্তিতে যোগাসন শিখতে পারবে সবাই।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি আমাদের অ্যা এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট সম্ভবত এবং সব মানুষজন দাঁড়িয়ে আছে যারা ব্যাগ এর চেক করছে ব্যাগ এর করে করে ফ্লাইট এ উঠবে।

টিক্কার ওপরে হোয়াইট চাটনি দেওয়া আছে সাদা রঙের সস পাশে দেওয়া আছে সবুজ রঙের চাটনি যেটা পুদিনা চাটনি বলা হয়। সামনে চামচ আছে। একটি টং আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে কোন একটি গাড়ি প্রশিক্ষণ কেন্দ্রের গাড়ি পরীক্ষার জন্য দেওইয়া হচ্ছে যাতে গাড়ি প্রশিক্ষণের জন্য গাড়ির চালকরা লাইসেন্স পায় এটা পশি-প-পশ্চিমবঙ্গ--

এই ছবিটিতে দেখে মনে হচ্ছে কোন একটি মাছ বাজারের ছবি। সামনে অনেক মাছ লা দেওয়া আছে ক্যারেট -এর মধ্যে।

এটি একটি ব্যাংক অফ বরোদা -র --

পাশে চৌরাসিয়ার পানের দোকান। যেখানে পান সিগারেট ।

এই চিত্রটায় আমি দেখতে পাচ্ছি কিছু লোক বাইরে দাঁড়িয়ে আছি কোন সরকারি প্রতিষ্ঠানের বাইরে।

কোন বেরঙ্গিন ফাইল দেখতে পাচ্ছি রাখা আছে তাকের ওপরে বান্ডিল বেঁধে।

কোন একটি সোসাইটি -র গেট মনে হচ্ছে অথবা কোন একটি পার্ক -এর গেট মনে হচ্ছে পাশে উল্টোদিকে একটি চা সিগারেটের দোকান যেখানে চা সিগারেট পাওয়া যায় পাশে অনেকজন লোক দাঁড়িয়ে আছ--

আমার সামনে একটি গুহা দেখতে পাচ্ছি যার মধ্যে-এ একজন মানুষ ঢুকেছে গুহার দেওয়ালে কিছু ভাষায় লেখা আছে যে ভাষাটি দেখে মনে হচ্ছে এটা সাউথ -এর কোনো ভাষা। কোনো সাউথ ইন্ডিয়ান ভাষা দেখে মনে হচ্ছে।

এটিও একটি গ্যারাজ দেখে মনে হচ্ছে যেখানে অটো সারানো হয় বাইক -ও সারানো হয় কারণ বাইক অটো দুটোই দেখা যাচ্ছে। কিছু লোক অটো মেরামত করছে আমরা দেখতে পারছি এখানে।